মাঠের মধ্যে কয়েকজন ব্যক্তি হাঁটাহাঁটি করছে।

ছবিটিতে কোনো একটি এলাকার দৃশ্য দেখানো হয়েছে যেখান দিয়ে একটি রাস্তা চলে গেছে।

তার আসেপাশে প্রচুর বাড়িঘর এছাড়াও বিল্ডিং লক্ষ করা যাচ্ছে।

ছবিতে টাটা মোটরসের একটি সার্ভিস সেন্টার দেখা যাচ্ছে।

ছবিটিতে কোনো পরীক্ষা হল -এর অভ্যন্তরীণ দৃশ্য দেখানো হয়েছে।

এই ছবিতে একটি রাস্তায় স্থাপিত একুইরিয়াম বিক্রির স্টল দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে কিছু গাড়ি যাতায়াত করছে কয়েকজন ব্যক্তিকেও লক্ষ্য করা যাচ্ছে।

ছবিটিতে একটি বহুতলা বিশিষ্ট ভবন দেখা যাচ্ছে।

কারখানার মেঝেতে কিছু জিনিসপত্রও দেখা যাচ্ছে।

সামনে বিভিন্ন পূজা সামগ্রী রয়েছে ফল ঘট ইত্যাদি।

বিকেলের আলোয় জায়গাটি সুন্দরভাবে ফুটে উঠেছে।

সারিবদ্ধভাবে লাল রঙের কাঠের বেঞ্চ রাখা আছে।